এখানে-এ দেখতে পাচ্ছি এটা অনুষ্ঠান সম্ভবত খ্রীস্টমাসটের অনুষ্ঠান রাত্রের সময় কিছু মানুষ গেট -এর বাইরে রয়েছে ।

ছে রাতের সময় দেখতে পাচ্ছি কিছু মোটর সাইকেল ও দাঁড়িয়ে রয়েছে আলো জ্বলছে।

এবং সামনে দুটো সাদা ও গোলাপী রঙের দুটো মালা এইভাবে গোল গোল করে রাখার র-- রয়েছে।

আমি আকাশ দেখতে পাচ্ছি ছাদের উপর অংশ গ্রিল ঘেরা এবং দেয়ালগুলো ই-- ইট গুড়ি রঙের করা এবং--

বড় বড় থাম রয়েছে দরজা জানালা দেখতে পাচ্ছি।

এখানে একটা বই দোকান দেখতে পাচ্ছি লেখা আছে দা মডার্ন বুক ডিপো এবং বইয়ের দোকানের ভেতরে কিছু বই ।

এখানে একটি বড় রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তার পাশে বড় উম- গাছপালা ছোট গাছপালা বড় গাছপালা দেখতে পাচ্ছি উম- এবং দূরে- এ- একটি বড় বা- বিল্ডিং দেখতে পা--

এখানে একটা বাস দেখতে পাচ্ছি বাস - এর রংটি ইয়েলো কালার - এর এবং বাস - এর ভেতরে--

এবং কিছু দূরে গাছপালা দেখতে পাচ্ছি কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছি দিনের বেলা রোদ।

এখানে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি সম্ভবত অফিস এবং দেখতে পাচ্ছি এই গেট -এর বাইরে দুটো সাদা বড় বড় থাম।